tux typing tux typing এর পরিচিতির এই tutorial আপনাদের স্বাগত
in tutorial আপনি শিখবেন
বাক্যাংশ লেখা
typing এর জন্য ভাষার স্থাপনা সম্পর্কে তথ্য জানা
এখানে tux typing 180 ব্যবহার করছি যা ubuntu linux 1110 তে উপলব্ধ
tux typing খুলুন
dash home এ টিপুন
search search box tux typing লিখুন
tux typing icon টিপুন
main মুখ্য menu থেকে options এ টিপুন
options অপশন্স menu প্রদর্শিত হয় এখন বাক্যাংশ লেখা অনুশীলন করি
phrase typing এ টিপুন
teachers line প্রদর্শিত হওয়া বাক্য লিখুন
in ক্ষেত্রে the হল the quick brown fox jumps over the lazy dog
এখন আমাদের পরবর্তী বাক্য লিখতে হবে করা উচিত নয়
enter enter টিপুন পরের বাক্য প্রদর্শিত হয়
এখন আমাদের বাক্য লেখা শিখতে have
আপনি বিভিন্ন বাক্যের সাথে অনুশীলন করতে পারেন
আপনি আগের মেনুতে ফেরৎ যেতে esc টিপুন
options অপশন্স menu প্রদর্শিত হয়
এখন আমাদের নতুন শব্দ এবং বাক্য যোগ করা শিখতে হবে
edit word lists এ টিপুন
word list editor window প্রদর্শিত হয়
আমরা নতুন শব্দ লিখতে পারি
word list editor window new তে টিপুন
create a new wordlist window প্রদর্শিত হয়
create a new wordlist window learn to type লিখুন ok টিপুন
word list editor window প্রদর্শিত হয়
remove we টিপে আমরা লিখিত শব্দ বা বাক্য মুছতে পারি
done এ টিপে শব্দ বা বাক্য সংরক্ষণ করে অভ্যন্তরীণ মেনুতে যান
options অপশন্স menu প্রদর্শিত হয়
অভ্যন্তরীণ menu থেকে setup language বিকল্পে টিপে ভাষা স্থাপিত করতে পারেন
আপনার নির্বাচিত ভাষায় tux typing interface এবং পাঠ প্রদর্শিত হবে
তবে বর্তমানে tux typing অন্যান্য ভাষায় পাঠ সমর্থন করে না
একটি খেলা খেলি
main menu menu তে টিপুন
fish cascade fish cascade বোতামে টিপুন
game menu game menu প্রদর্শিত হয়
খেলা শুরু করার পূর্বে নির্দেশাবলী সম্পর্কে পড়ুন instructions এ টিপুন
খেলা খেলতে নির্দেশাবলী পড়ুন
অবিরত রাখতে space bar টিপুন
typing অনুশীলনের জন্য সহজ খেলা নির্বাচন করুন easy তে টিপুন
বিভিন্ন বিকল্প দ্বারা গঠিত window প্রদর্শিত হয়
বিভিন্ন বিকল্প হল রঙ ফল গাছ ইত্যাদির names colors এ টিপুন
আকাশ থেকে পতিত মাছ প্রতিটি মাছে একটি অক্ষর ও রয়েছে
আপনি শব্দ সঠিকভাবে লিখলে শব্দ লালে বদলায় এবং অদৃশ্য হয়ে যায়
মাছ যেই পরে penguin তা খেতে দৌড়োয়
একটি অক্ষর লিখুন যা পতিত মাছের অংশ নয় কি হয়
অক্ষর সাদাই থাকে the নির্দেশ দেয় the the সঠিকভাবে লিখতে হবে
ইচ্ছেমত খেলা চালিয়ে যেতে পারেন
games games মেনুতে ফেরৎ যেতে escape বোতাম দুবার টিপুন
নির্দেশিত কাজ
কঠিনতার স্তর medium বা hard এ বদলান এবং খেলুন
আমরা tux typing tutorial শেষে চলে এসেছি
in tutorial আমরা বাক্যাংশ লেখা নিজস্ব শব্দ যোগ করা এবং খেলা শিখেছি
এই লিঙ্কে উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে
ভালো bandwidth না থাকলে আপনি ভিডিওটি download করে দেখতে পারেন
প্রকল্প দল
tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
online পরীক্ষা pass করলে প্রশংসাপত্র certificates দেওয়া হয়
আরো জানতে contact @spokentutorial org তে ইমেল করুন
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প talk to a teacher প্রকল্পের অংশবিশেষ
এটি ভারত সরকারের ict mhrd এর রাষ্ট্রীয় সাক্ষরতা mission দ্বারা সমর্থিত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
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি